এই ছবিটিতে আমি একটি যানবাহন পরিষেবা কেন্দ্র দেখতে পাচ্ছি। যার মধ্যে একটি লাল রঙের চার চাকার যানবাহন দাঁড়িয়ে রয়েছে।

এবং দোকানে ওঠার জন্য দুটি সিঁড়ি রয়েছে। এবং এখানে একটি সিরনামা লাগানো রয়েছে|

ছবিটিতে একটী অনুষ্ঠানের চিত্র দেখা যাচ্ছে এবং এখানে প্রচুঊর কাঠের তৈরী আসবাব পত্র রয়েছে এবং এই আসবাব পত্রের ওপর ফুলের স্তবক রয়েয়েছে এইখানে কয়েকজোন মানুষ